Coaching বলতে ওই টুকটাক মানে আহ ওই আমাদের কলেজের সামনে একটা Coaching center আছে ওখানে একটা পড়ি আর মধ্যে ওহ এই উত্তরনে নেই

উত্তরন বলতে আহ জীবক জীবক sir হম হম জীবক sir

না না কিছু হয় নাই আমরা মানে ওর কাছেই পড়তে যেতাম জীবক sir এর কাছে এ এতদিন পড়েছিলে কি বলছি?

তুমি উত্তরণ নামটা বললে না ওই জন্য কিছু বলেছে নাকি? না না কিছু বলেনি আমি এমনি বললাম.

আমি বলতেছি তুমি নাকি উত্তরনে পড়েছ কারণ উত্তরণ নামটা তো সবাই জানেনা তাই বলছি আর কি ওহ আচ্ছা আহ না ওরকম কোন ব্যাপার না, আচ্ছা বলো তারপরে কাজ বাজ কি করার ইচ্ছা? একটা কাজ করতাম মানে Training এ ছিলাম কাজ করেছি আহ আহ সে এখন complete এখন করলেই কাজ মানে ওটা কি কাজ আমি ঠিক বুঝলাম না, আমি Center এর under এ hardware কাজ করি Hardware engineer hardware engineering

এখন নেই এখন শেষ খতম, ওটা আমাদের দিদির প্রকল্পের Under এই ছিল মানে আহ মুখ্যমন্ত্রীর প্রকল্পের under এই ছিল ও টা তার under এই কাজ করছি ওহ মানে ভবিষ্যতে কি করার ইচ্ছা মানে,

দেখো ভবিষ্যতে আমার অনেক কিছুই plan ছিল সেটা বর্তমানে বলতে গেলে আমি ভেবেছিলাম POL science এ Honours করব first division পেয়েছি জানো হয়ত এবারে এবারে যাই হোক আমার জীবনে তো কিছুই হয়নি, এসব আমি এখনও কিছু ভাবিনা যা হবে হবেইচ্ছে থাকলেই ব্যবস্থা করা হয় হম ব্যবসা করলেই ভালো, চাকরি তো নেই বলা চলে,

হম চাকরি তো নেই আমি ব্যবসা করতে চেষ্টা করছি আমাদের কাজের এই hardware line নিয়ে ব্যবসা করার, ওহ নাহলে political line এ যাব, আমার একটা বন্ধু আছে সে বলছে একটা ইয়ে খুলবে কি বলে ওটাকে,

ওই ব্যাঙ্কে ব্যাঙ্কের যে new যে branch হয় না

তো একটা ছিল, তো ওখানে একটা ছেলে লাগবে এরকম বলছিল

যোগ্যতা মানে তোর যা আছে হয়ে যাবে ঠিক আছে তোর তো Graduation complete হয়ে যাবে, Main কাজ হচ্ছে ওই, ওই account booking করতে হবে ঠিক আছে, মানে Customar এল তার account open করতে হবে সে SBI থেকে account open করতে চাইছে, ঠিক আছে এবারে করার জন্য তুই form দিয়ে দিলি ওরা form ঠম fill up করে নিয়ে আসল তারপরে ওই যা processing সেগুলো তোকে follow করতে হবে, তারপরে আরো যারা, টুকটাক Computer এর কাজ চাইছে মানে computer এর computer এ কাজ করেছি আমাদের বেশিরভাগ sell ভালো sell বলতে কি তোমার ওই যে তোমার আহ device by dvice এরকম কাজ করেছি মানে অন্যান্য school এর যা সাহায্য করেছি বা এরকম কাজ আমি করেছি হয়ত বাজিয়ে করেছি আমরা, এবার ওখানে নামার ইচ্ছা আছে দেখি এবার ব্যবসা খোলার আছে, Certificate দেওয়ার আছে certificate টা পেয়ে গেলে ব্যবসা খুলতে পারব আর কি, হ্যাঁ একটু আসতে এসে গেলেই আমি ব্যবসা শুরু করে দিতে পারব তো, মানে ও টা কিসের ব্যবসা ব্যবসা, আমি খুলতে চাইছিলাম ওটা হচ্ছে তোমার hardware মানে hardware এর যে computer laptop সারানো এসবের উপরে ভিত্তি করে আর কি টা কাজে লাগাতে চাইছিলাম হম ঠিক ঠিক ঠিক ওটা আন্দুলে একদম নেই ওই ওইরকমই দোকান, আমারই ধর নিজেরই Laptop আছে খারাপ হয়ে গেলে দেখাতে হবে যদিও আমার এটা খারাপ হলে অদের ওখান থেকেই লোক আসবে যা Service করতে তো certificate দরকার, certificate টা আসতে তো দেরি হচ্ছে, certificate টা পেয়ে গেলে আমি নিজের দোকানটা খুলতে পারব, এবার দোকান খুলতে গেলে দোকান তো খুলবে বললে তো আর খুলে রাখা যায় না, ওইটা একটু খানি টাকার ব্যাপার তো আছে সব কিছু নিয়ে সমস্যা তো আছেই, ওহ সেটা তো এমন কিছু মানে আমার বাবা আমার বাবা retire করে গেছে এর retire হয়ে যাবার পরে এবার সেই টাকাটা দিতে হবে

ও আচ্ছা, মানে কাজ hardware এর এই কাজটা কবে কোথায় আবার শিখবি? হম Hardware এর কাজটা কোথাও শিখেছিস নাকি তুই, হ্যাঁ আমি Hardware এর আমাদের আন্দুল চেনোতো আন্দুলের যে নাম শুনেছ তো? হ্যাঁ ওখানে আমি কাজ করি কাজ করি

ওই হবে Selling টা দেখেছি sell হয়, তোমার sell হয় সেটা আমি সামলাতাম sell টা সামলাতাম আমি, sell বিভিন্ন ধরনের যেমন thirty first sell হত সেগুলো আমি দেখেছি তো এই ব্যাপারটাও আমার মনের ভেতরে আছে না আমি যেটা বলছি মানে Hardwaring hardware এর মধ্যে main কি আছে মানে ওটা কিসের উপরে কাজ, মানে computer এর উপরে বুঝতে পেরেছি মানে মানে Software এর উপরে software এর উপরে না ওর parts এর উপরে, Software মানে হচ্ছে code দিয়ে সরানো তারপরে তোমার CD DVD এগুলো করালে ধর আরো আমরা printer এর কাজ করি তারপরে তোমার আহ Printer Xerox এসব কিছু আমাদের সব কিছু আছে, বুঝতে পেরেছি ধর আমার যে laptop টা আছে ওতে হঠাৎ করে screen এ একটা দাগ চলে এল মাঝখান দিয়ে তাহলে software মারলে ঠিক হবে না ওটা কি করতে হবে, Screen এ দাগ, screen এ দাগ ওটা তো তোমাকে Company কে দেখাতে হবে ও টা তো আমি কিছু করতে পারব না. আমাদের computer এর ভিতরে কাজ, ধর computer চলতে চলতে বন্ধ হয়ে গেল আমার হয়েছিল আমার নিজের laptop আছে laptop টা charge নিয়ে বন্ধ হয়ে গেল তো laptop টা খারাপ হয়ে যাওয়ার পর আবার সেটা ঠিক করা বা laptop এ কাজ থেকে যেমন ধর সুখ্যসুখ্য জিনিসগুলো Problem করতে শুরু করল চলতে চলতে হয় বন্ধ হচ্ছে খুলছে বন্ধ হচ্ছে খুলছে এই গুলো difference এই গুলোর উপর কাজ চলে আমার এইটা আমি বলতে পারব কিন্তু এই মুহুর্তে এখন এই মুহুর্তে আমার মনে নেই তবে আমি আহ মানে অনেকদিন হল এসব কাজ জমা দিয়ে চলে এসেছি, সেজন্য বলছি screen এর টা খেয়াল পড়ছে না এই মুহুর্তে আচ্ছা,

ধুলো হাত বা নোংরা হাতে হাত দিলে তাই ওটা দাগ চলে আসে নাহলে এমনি কিছু নয় ওটা হম নানা আমার হাত দেয়নি আমি বলছি হাত দিলে ওটাই করতে হবে তাই তো ওটা service দেখতে হবে কোন ধুলো হাতে হাত দিয়েছে কিনা, Screen এ কোন problem বা effcet দেখা যাচ্ছে কিনা effect দেখা গেলেই তখন ওটা করতে হবে, এই যে

তার বিক্রি করা laptop computer বিক্রি করা সব কিছু

কে করছে

কি বলছ ঠিক বুঝলাম না

বলি তোকে ওটার main কাজটা কি delivery boy এ ধর main আমাদের main কথা হত Delivary boy আর customer এর সাথে ঠিক আছে ধর তুই customer ঠিক আছে আর এক জন আছে সে হচ্ছে delivery boy ধর তোর হয় ধর তোর খাবারটা delivery করতে মানে late হচ্ছে ঠিক আছে একটা যে কোন খাবার deliver করার আগে ঠিক আছে ধর তুই একটা খাবার order place করেছিস তাহলে কি হবে, তোকে একটা time দিয়ে দেবে যে এই time এর মধ্যে তাদের food টা deliver করা হবে ঠিক আছে ও home delivery home delivery কাজ না আমি Home delivery করতাম না আমি একটা Net Facebook র কাজ করছি, কাজটা শেষ করি তারপরে call back করছি.

তাহলে just আপনি control চেপে ধরে third backet click করলে হবে অথবা এই যে লেখার style একটা বড় হয়ে আছে এটা দিলে হবে

front এর size কত ঠিক আছে এখানে বছর এখানে চব্বিশ বছর এখানে আমি দুশতক চব্বিশ ঠিকাছে এখন আপনি কোনো একসময়ে problem এ পড়ে গেলেন আমার আমি আবার শাখা বাধা সেই আগের তাহলে আপনি যাচ্ছেন এই লেখা তাকে select করেই ধরেন এই

এবং তালে আমরা অনেক গুলো দেখলাম দেখার তাই বোরো পারা শুরু পাড়া লেখা গুলিতে একবারে normal format এ নিয়ে আসা এখন আমরা আর একটি জাদু দেখাবো ঠিক আছে control a দিয়ে select করে আমরা লেখাটা আরেকটু বড় করি তাই না এরপর আর একটা জাদু আপনাদেরকে দেখাবো আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি enter দিলাম নিচে একটা নিচে আসলাম আবার copy আহ বা পুরোটাকেই copy করলাম control c দিয়ে অথবা এইখান থেকেই copy করলাম তারপরে control v okay alright আলাদা করে নিলাম ব্যাস enter click করলেই নিচের line চলে আসবে আপনাদের keyboard এ enter keyboard এর মধ্যে এখন দেখা বোরো options রয়েছে সেটা click এখন আমি দেখাবো front এর ব্যাপার ঠিক আছে আমি চাচ্ছি যে এই আর একটা আছে কি bodypart আর এর কাছে এটাকে ঠিক আছে তালে just এইখানে এই অংশটাকে click করলে এইখান থেকে তালে তাকে তারপরে তারপরে এই যে ঠিক আছে যে বিষয় সে বিষয় এ দেখেন এই frount একটু বেতিক্রম তাই না আরো দেখছি এই front টাকে অন্যরকম আবার অন্য কোনো তাহলে আপনি চাইলে control shift alt দিয়ে chenge করতে পারেন অথবা এইখানে click করলে এটা এখনো তাকে দেখেনি এক মজার simulation আপনি ওই কাজ গুলো পারবেন video টা শেষ পর্যন্ত আপনাকে দেখতে হবে দেখার পরে কোনো একটু দেখে একটু দেখে একটু কাটলে আপনাকে বেশি আপনাকে বোঝাতে পারলাম okay এরপরে আহ হ্যাঁ আমরা এরপরে আপনাদের দেখাবো যে bold italic underline যেমন আমরা পরীক্ষার প্রশ্ন করি তাই না তো পরীক্ষার প্রশ্ন মতো দেখা যাই যে এটা হলো যে প্রশ্ন number one ইটা হলো যে two point two দু নম্বর প্রশ্ন এখন এগুলো ওনাদের প্রশ্ন যেমন আমার সোনার বাংলা এই রকম একটা প্রশ্ন থাকে না এখন সেটা হচ্ছে প্রথম সেগুলোর আগে যে bold দিতে হয় অথবা এই গুলোর আগে যে বিভিন্ন তাই না তাহলে আমরা এই গুলো কিভাবে ব্যবহার করবো

আবার এখানে আসেন এটাতে click করলে automatic হয়ে যাবে এখন আপনার এই bullet গুলো পছন্দ না তালে just এটাকে select করে এটা click করলে select হয়ে যান তো এবারে এইখানে এসে দেখেন না টিক ছিনন্ন আপনি নিতে পারেন হ্যাঁ আর একটা জিনিস শিখিয়ে দেয় আপনার office এর কাজ গুলো দিয়ে office এ অনেকে অনেক কিছু পছন্ধ করতে পারে আপনি যেটা পছন্দ হতে পারে office এ অৰরেকটা কথা হলো অনেকসময় দেখা যাই যে আপনি কোনো আহ কোনো college অথবা মাদ্রাসে চাকরি করেন তাই না তো সেইক্ষেত্রে দেখা যাই যে আপনাকে প্রশ্ন করতে হয় তো এখানে এক দুই এক দুই লেখা থাকতে অথবা abcd দিতে হয় তো সেইক্ষেত্রে তার পরের option টা হলো number same আপনি abcd দিয়ে এগুলোকে italic করতে পারবেন অথবা এক দুই তিন দিতে পারেন ঐযে abcd দিয়ে তা আপনাকে যদি বলা হয় যে sir প্রশ্নোর status তৈরী করে দে বাশ আপনি এগুলো করে দিতে পারেন okay আমি বুঝতে পারলাম এনারা আপনারা pin করেন দিন আসা করি খুব সহজে খুব ভালো তাই না তো আমরা এতক্ষন লেখালেখির পরে এখন বহু কষ্ট দিয়ে আমরা লেখা লেখি করলাম অনেকগুলো page করলাম তো এবারে cover page থাকে না এটা cover page থাকতে হয় এটা শামুক

হ্যাঁ cover page টা একেবারে সহজ কাজ আপনি just insert এ যাবেন insert থেকে দেখেন এখানে আসার পর অনেক ধরণের হবে আপনার কোনটা ভালো লাগে আহ এই লেখা উপরে কোনটা ভালো লাগে আমি এটা দিলাম কিন্তু এখন এখানে এটা দেওয়ার পর আমি এতো খান যা দেখছিলাম সে গুলো সব নিচের line থেকে আসে প্রথমটা একটু নামলো সেটার মধ্যে কোনো numbering থাকবে না সেখানে এই যে এখন থেকে numbering শুরু হয়েছে মানে এটাকে numbering হোক না এখন এখানে just আপনি এসে আবার এখন কার দিনে যে ঠিক আছে officetwo thousands seven দেখা শুনা করে দেয় আহ কি ভাবে ঠিক আছে এর পর এখানে যা যা লেখার দরকার হবে বা ইটা fast second কি হবে date বসিয়ে দিতে চান পুড়েদিলে আজকের date টা বসে যাবে গেলে কি হবে তারপর এটা কুড়ি বছরের মাসুম ছেলে ঠিক আছে তো একবারে আপনাকে এটা ভালো লাগছে না সেই খান থেকে আপনার কোনটা ভালো লাগে আপনার পছন্দটা এখন থেকে বাছাই করে নেবেন যেমন ধরেন আপনার long process কখনো control তো কি চাই তাই না এটা একটু simple মনে হচ্ছে তাই না তাই এটা রেখে দিলাম তাহেল দেখেন এখানেই কি সুন্দর লাগছে অথচ লেখার type টা যদি বড়ো করবেন তাহলে insert এ গিয়ে এখন থেকে বড়ো করবেন। তারপর আপনি যদি চান যদি control চিপে ধরে third bracket দিয়ে ও অথবা যে control টিপে ধরে এই যে এখানে দেখেন এখানে পুরো পুরি shortcut key টা কি হবে আপনাকে দেখিয়ে দি low pond এই যে এটা কি বলে যে info এগুলো আপনি করতে পারেন okay তো আমি আশা করি আপনারা কি ভাবে এর উপর তাই তো এখন আমরা দেখাবো আচ্ছা একটি জিনিস কিন্তু সম্পদের বলা হয়ে যায় তাইনা সেটা হলো যে যেমন আমরা মাঝে মাঝে দেখি যে এ আমার সোনার বাংলা ঠিক আছে যে আমার শব্দটা এখানে যাচ্ছে এখানে এক দুই তিন চারটা word না এখানে হচ্ছে একটা letter সেই এই word টা পুরোটা তোমরা এই গাঁ সোনার বাংলা টা একদম বড়ো হাতের সব প্রত্যেক তারা আপনার এখানে এসে এইখান থেকে

এর পরে যদি দেন আহ যে capital জিনিস each word তাহলে প্রথমটা বোরো হাতের আমি চেষ্টা করতেছি সব কিছু করবো আচ্ছা আর একটা জিনিস এই খানে করবো থেকেই যাই সেটা হলো যে এই লেখাটা যদি আপনার এই মাঝ খানে একটা মাঝে যেমন হয়না office এর কাজ করতেগি আবার এই লেখাটা দেন পাশে আনতে হয় থালে আপনারা control দিয়ে যদি ই যান control টিপে যদি আর দেন একদম এপাশ চলে যাই আবার এটার আর একটা সহজ নিয়ম ও আছে এই এখানে click করলে এখানে আসলো এবং লেখা তাকে select করতে হবে ঠিক আছে উপর পাশেরটা নিয়ে মাঝ খানে নিয়ে মাঝ খানে আসবেন এখন এইখানে click আমি আশা করি বোঝাতে পেরেছি তাইনা থালে আমরা স্বাভাবিক আবার ফিরে আসলাম আমরা মাঝ খানে নিলাম আপনারা shotcut key জিনিস গুলো শিখে নেবেন তাহলে দ্রুত type করতে পারবেন এবং সেটা professional ভাবে type হবে ঠিক আছে হ্যাঁ এবার আমরা আপনাদেরকে দেখাব যে আমি এতক্ষন লেখা লেখি করলাম আমাকে বলছে যে boss একটা পৃথিবী নিয়ে এসো ঠিক আছে অথবা একটা chart তৈরী করো ঠিক আছে এখন chart তৈরী করতে বলছে অথবা তো এখন CV লেখার জন্য আমাদের একটা table এর দরকার তাইনা CV দিচ্ছেন তো curriculum vitae দেখা এটার জন্য প্রথমে আমাদের যেতে হবে insert এ insert থেকে যাবেন tabletable থেকে দুটা তিনটা চারটা আপনি কোটা table আপনার নিবেন ঠিক আছে তো প্রথমটা দেখেন যেরকম এ আর exact লিখলাম ঠিক আছে তারপরের ঘরে লিখলাম আমি হলো যে আহ institute ঠিক আছে i n r t a r t u t e লিখলাম তার পরে ঘরে এবার পরের ঘরে যাবো কি ভাবে এখন থেকে আহ নিচের দিকে ডানদিক বাম দিক নিয়ে এই arrow টিতে click করলে এটা থেকে এটাতে যেতে পারবে তো এখানে ধরেন যে passing of year ঠিক আছে এর পর আবার আর একটা ঘর দুয়ার রাখার জন্য তো আর একটা ঘর নেওয়ার জন্য আপনি যেকানে উপরে click এবং করার পর দান দিকে নিয়ে যান দান দিকে নিবেন নিচে নিয়ে জানা না উপরে নিয়ে যান তা আবার ধরেন যে দেন দিকে দরকার তাহলে এই দিকে দেখালেন যত click করবেন হবে নিচে নিয়ে যেতে চান যত click করবেন তত ঘর আসবে থালে আপনারা লিখে নিতে পারবেন না এখন problem হয়ে আছে কি problem এগুলো করবো কি ভাবে ভাইয়া এই change গুলো আমার তো দরকার নাই আপনি আমাকে দেখাইছেন থালে delete করবার জন্য একেবারে সহজ just আপনি এ দেখেন layout যখন select করবেন না তখন select করবেন কি ভাবে এই যে click এর leftbutton করবেন অর্থাৎ select করে যত টান দিবেন তবে layout হয়ে যাবে layout করবার পর এর পরে চলে আসবে থেকে পেরেছে এই খানে যখন select করবেন এখন থেকে click যা আছে অর্থাৎ এগুলো সব চলে যাবে এখন প্রশ্ন হতে পারে ভাইয়া এগুলো তো এরকম কেনো আমি এগুলাকে বরো করতে চাই থালে দেখেন এই যে এখানে part টা এরকম মতো ঠিক আছে আপনি চাইলে যেকোনো ঘর বড় ছোট করতে পারেন okay আপনার এই যে এর কাছের টা আছে না কাছের টা যখন এই এর ঘরের এর পাশে দেখেন একটা

তারপরে কোথায় d দিয়েছেন তারপরে কোথায় একটা ssc তার পরে ঘুরে আসলাম হলো যে এর পরে কি আছে ঠিক আছে এগুলো আপনারা দিয়ে দিতে পারবেন তাইনা এখন একটা প্রশ্ন হতে পারে ভাইয়া আমি লেখা গুলো কে মাঝ খানে নিতে চাই লেখা গুলো অনেক জন দেখালো যে আমি এ একটা থালে মাঝখানে চাওয়ার জন্য আপনি just এই মাঝখানের করলে মাঝখানে চলে যাবে আমি কি বোঝাতে পারলাম আর যদি চান যে পুরো ঘরের যা লেখা সেই ঘরের উপর এসে একটা click করলেই এই দেখেন একটা একটা boder করলেই এর পরে যদি মাঝখানের click টা option টা করেন সব গুলোর এক মাঝ খানে আমি বোঝাতে পারছি তাইনা ইনশাহ আল্লাহ নিচের ঘর গুলা আমি delete করবো এতো গুলা ঘর আমার প্রয়োজন নেই right select এই টুকু বুঝিয়াছো তাইনা এখন দেখা যাই যে আমি biodata তৈরী করলাম এখন আমার biodata এটাই তখন আমার office এর boss বললো যে আহ এই একটা ছবি আনবে ছবি এনে এখানে রাখবে থালে প্রথমে impact এ যাবেন impact এ দেখেন বলে একটা আছে আপনি click এ করার পর এখন থেকে আপনার কোথায় আছে আমি ধরলাম যে টাকা আম বিক্রি করবে হ্যাঁ বা আমাদের ভীষণ ছবি থাকে আপনার entire এ যেখানে ছবি আছে সেখান থেকে ছবিটা নিয়ে আসুন আমি আমার এই confution এখন থেকে finially তে dubbleclick করার পর আমার একটা বন্ধুর ছবি চলে আসলো এখানে ঠিক আছে আহ অথবা আমার এ মি কত ছবি young করছি মজা করে এটার মধ্যে edit পোশাক লাগিয়ে তো এই ছবিটার মধ্যে আমি অন্য কিন্তু এখন ইটা যাচ্ছে না তাই না

এটা দেয়ার পর এখন আপনি ছবিটাকে যেখানে নিয়ে যেতে পারেন বুঝা গেছে একেবারে সহজ না তো খুঁজে মজা আসলে আজকে class নিতে এসে আমি খুব মজা সহকারে নিয়ার জন্য ঠিক আছে এখন আপনার মন চাই ছবিটা ছোট করবেন বড়ো করবেন তাহলে দেখেন এই একদম আমাকে চাপটা করে দিলাম আবার যদি চান একটু এই একদম লম্বা লম্বু করে দিলো তাইনা আপনি ইচ্ছা মতো side এ বোরো করতে পারবেন যেই দিকে চান সেই দিকে করে নিতে পারবেন এখন বলেন যে ভাইয়া আমি এরকম করতে করতে মি আপনার মূল চেহেরা হারিয়ে ফেলেছি থলে দেখেন ছবিতে click করার পর format এখন থেকে reset নাম একটা option আছে সেটা তে click করার পর ঠিক আগের অবস্থায় আমার picture টা চলে আসবে আসলো এখন picture বাড়াতে ইচ্ছে করে থালে বর্ডার দেয়ার জন্য দেখেন এই যে ছবিতে click করবো তার মাজে এখন থেকে অনেক ধরণের বর্ডার রয়েছে কোনটা আবার option এই দেখেন গোল আকারে চলে নাসে থালে আপনারা যেমন চান ঠিক তেমনি তৈরী করতে পারেন আমি আশা করি মনে হয় আপনাদের বোঝাতে পেরেছি তাইনা এখানে আরো আছে যেমন ছবিটাকে crop করতে চাইলে এখানে বিস্তারে video তা বেশি বোরো হয়ে যাচ্ছে তারপরেও আমি চেষ্টা করছি চত্বর মধ্যে অনেক কিছু বোঝানোর থালে আপনি crop করতে পারেন আবার start দিলে আগের এ আসলে পরে এখন থেকে যেমন আমি আবার দেখায় যেমন এই ছবিটাকে আপনি কাটতে চাইছেন থালে ছবিতে click করার পর format থেকে crop তো কেটে আপ্নে ধরেন আমার মাথা নামিয়ে দিলেন crop দেয়ার পর এই যে দেখেন আমার মাঠে কে আপনারা দিয়েছি তাইনা তো এইভাবে আপনারা চাইলে এখন তো আমার কিন্তু আগের অবস্থা যা format school থেকে দল বেঁধে একদিন এর চি~ চিড়িয়াখানায় যাওয়া হলো সঙ্গে দিদিমনি ও master মশাইও ছিল। শিল্পাঞ্জি দেখে এর তিতির বললো ওঠে জিনিস মানুষ আগে শিম্পাঞ্জির মতো ছিল।

পা আহ পারে না আহ সিধু বললো, চল আমরা সবাই দিদিমনিকে জিজ্ঞাসা করি। অনল বললো, দিদিমনি মানুষ কি সত্যি? class এ উহ এসে সময় শিম্পাঞ্জির মতো ছিল। দিদিমনি বললেন, আজ চিড়িয়াখানায় আহ ভালো করে উহ উহ ঘুরে দেখো কাল class এ আমরা উহ এ বিষয়ে কথা বলবো। মানুষ ও আর কর~ কাজকর্ম নিয়ে মানুষের ইতিহাস। মানুষ আবার একটি উহ বিশ~ বিশেষ প্রাণী ও শরীরের নির্দিষরো আহ কতগুলি উহ থেকেই আলাদা উহ করে আহ উম মানুষকে আহ চেনা যায়। লক্ষ লক্ষ বছর ধরে নানা দল মধ্যে দলের মধ্যে দিয়ে সেই এর বৈশিষ্ট্যগুলি তৈরী হয়েছে। দু'পা হাঁটার হাঁটতে উম ব্যবহার লক্ষ্য বা মেরুদণ্ডর এই সব মানুষের বৈশিষ্ট আর তার মেরুদণ্ডের উপরে উহ বয়েছে একটি বড়ো মস্তিস্ক। মানুষের এমন উহ আহ মাত্র প্রাণী যারা হাতে বড়ো আঙ্গুলকে আহ ক~ আহ কোনো কিছু ধরে ব্যবহার করে। তাছাড়া মানুষের মাথায় খুলি বা আহ বড়ো মস্তিস্ক ধরে আহ রা~ রাখতে পারে।

আহ শরীরে হয়েছিল। লক্ষ লক্ষ বছর আগে পৃথিবীর স্থল আহ স্থল ভাগ ছিল ঘন জঙ্গল ঢাকা। আহ আফ্রিকা মহাদেশ, মহাদেশের পূর্বে আহ ও আহ তেমনি ঘন জঙ্গল। আহ আহ পিচ্ছ~ আহ পিছল সেই জঙ্গল ঘুরে আহ বেড়ায় বেড়াতো। বিড়াল আহ আবার উহ ভয়ানক উহ সব প্রাণী গাছে গাছে ছিল নানা ধরনের অনেক পাখি আর আহ বা আহ বান্যার আহ সে~ সে~ সেখানে এসে ধরবে এর বড়ো উহ বানএয়ার উহ ছিল তার আহ লেজ ছিল না। এদের ape এ~ ape বলে এর হয়। অনেকদিন ধরে আস্তে আস্তে আবারও যায়, বদলাতে থাকলো না অনেকে উহ ওয়া~ কারণে এর গাছপালা গাছপালা আগে থেকে আহ কমে গেছে। গাছে গাছে ঘুরে বেড়ানো কঠিন হয়ে গেলো। আহ তাছাড়া আগে মানুষ সহজে এর ফলমূল পাওয়া ও মুশকিল হয়ে গেলো তখন এদের উহ এদের আহ একদল গভীর জঙ্গলে খোঁজে বেরিয়ে পড়লো।

চেষ্টা করলো। খাবার সহজে পাওয়া গেলো না। তাই খাবার এর খোঁজা এর আহ শুরু হলো। এরপর এর আহ